ভবনটি গোলাপি রঙের সবুজ সম্মুখভাগ এবং নীল দরজা এবং জানালার ফ্রেমসহ একটি দুতলা ভবন।

পানি ঘোলাটে এবং কিছুক্ষেত্রে তাদের কোমর পর্যন্ত জল উঠে গেছে।

ছবিটিতে একটি বহিরঙ্গন এলাকা সম্ভবত একটি উঠোন বা বাগান দেখানো হয়েছে।

ঘড়িটিতে একটি অ্যাক্সিস ব্যাংকের এ_টি_এম দেখানো হচ্ছে।

সাইনবোর্ডে উপলব্ধ জ্বালানির ব্র্যান্ডগুলি দেখানো হয়েছে।